ছোট্ট একটা টিন এর ঘর দেখতে পাওয়া যাচ্ছেএ।

গাছের ডাল আছে। লরি আছে ।

লাল সাদা পর্দা দেখা যাচ্ছে ।

ছাই রঙের পর্দা দেখা যাচ্ছে।

সবুজ রঙের পর্দা দেখা যাচ্ছে।